ইউএসএ যেমন ইউএস dollar আছে তেমনি আরও different different দেশে different different currency তাদের boundary এর মধ্যে কাজ করে, যখনই সেখান থেকে আমি অন্য জায়গায় গেলাম তখন ইন্তু সেটা কাজ করে না, তখন আমাকে কী করতে হয় যে ওই currency টাকে convert করতে হয় যেমন যদি আমি ইউএসএ তে যাই তখন আমাকে কী করতে হবে? আমাকে Indian currency কে convert করে ইউএস dollar করতে হবে, এবার যেই Indian currency টাকে ইউএস dollar এ convert হচ্ছে সেটা কিন্তু খরচসাপেক্ষ এবং তার জন্য time লাগে, খরচসাপেক্ষ কেন?

এবং bank এরও charge আছে এবং নানারকম tax ও আছে, এরপরের সবথেকে বড় যে অসুবিধা সেটা হল এই সমস্ত্য currency কিন্তু প্রত্যেকটি দেশের government controlled মানে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 সকলের মনে আছে দুহাজার ষোলো সালে demonetization হয়েছিল demonetization মানে কী হয়েছিল? হঠাৎ Indian government বলে যে আজ থেকে যে one thousand rupees এর যে সমস্ত note গুলো সেইসময় ছিল সেই note গুলো invalid মানে চলবে না নতুন note আসবে সেই note চলবে তার মানে government controlled বলে এই currency গুলোর মানে government যদি ইচ্ছা করে সেটাকে মানে change করতে পারে যেমন demonetization এর সময় হয়েছিল বা government কিন্তু Currency print ও করে, প্রত্যেক দেশের government currency inflation হোক বা তার নিজের ইচ্ছামত কিন্তু এই currency print করে, এর ফলে কী হয়, এর ফলে দুটো জিনিসের মানে অনেক অসুবিধা হতে পারে বা সুবিধা যেটা হোক বলতে পারেন একটা সবথেকে বড় major যে জিনিসটি হয় সেটি হচ্ছে যে currency devalue হয় মানে আজকের একশ টাকা কিন্তু দশ বছর পরে একশ টাকার সমান নয়, জিনিসটাকে আরও যদি সহজ ভাবে example দিই ধরুন আজকে থেকে আপনি দশ বছর আগে যদি আপনি একশ টাকা নিয়ে বাজারে যেতেন তাহলে আপনি যে জিনিসপত্র কিনতে পারতেন, মানে ধরুন যতটা চাল বা যতটা আলু কিনতে পারতেন, আজকে যদি ওই একশ টাকা নিয়ে যান সেই ততটা কিনতে পারেন না, তার থেকে কম কিনতে হয় মানে চালের দাম বেড়ে গেছে আলুর দাম বেড়ে গেছে, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে, তাই তো? তো তার মানে মানে ঘুরিয়ে যদি বলি যে একশ টাকার value দশ বছর আগে যেটা ছিল, আজকের দিনে সেই একশ টাকার value টা কম, বা জিনিসপ্ত্রেই দাম বৃদ্ধি বা inflation যেটাকে আমরা বলি তেমনভাবে আগামী আজ থেকে আরও একশ বছর বা আজ থেকে আরও প তিশির চল্লিশ পঞ্চাশ বছর পরেও কিন্তু টাকার value কিন্তু কমতে পারে তো এই যে যেসমস্ত problem যে আমাদের traditional currencies যে এইসমস্ত problem এই problem গুলোকে solve করার জন্য digital currency এর চিন্তাভাবনা অনেকেই অনেকদিন ধরে করছিল, তো সেখান থেকেই জন্ম আসে bitcoin মানে bitcoin যে problem টা solve করছে bitcoin এর উদ্দেশ্য যে এই যে government controlled বা এদেশে চলছে অন্যদেশে চলছে না, এই জিনিসগুলোকে এই barrier গুলোকে দূর করা, তো তার মানে কী bitcoin যেটি সেটি হল একটি digital currency মানে এই যে Indian টা ক আহ rupees বা বাংলাদেশী টাকা যেমন আপনি হাত দিয়ে ধরতে পারেন coin bitcoin কিন্তু হাত দিয়ে ধরা যায় না সে টি একটি চোখেও দেখা যায় না, সেটি একটি completely Digital currency আপনি ধরে নিন আপনারা তো অনেকে wallet use করেন যেমন পেটিএম wallet বা ধরুন অ্যামাজন পে'র wallet এই ধরে নিন bitcoin এরকমই একটি wallet type হ্যাঁ? যার মধ্যে যেই currency যেটি completely digital currency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 Indian currency আমি যদি ইউএসএ যাই সেই Indian currency এর কোনো value নেই আমাকে convert করতে হবে তো bitcoin যারা যখন চালু করেছিলেন সেই bitcoin এর সময় কিন্তু তখন এইটা বলা হয়েছিল যে এমন একটা currency হতে হবে যেটা কোনো

কিন্তু কোনো transaction charges লাগে না বা আমি যেটা আমরা বলি যে কোনো tax বা কোনো ectra bank fees সেইসমস্ত লাগে না process টাও খুব easy হ্যাঁ যেমন digital wallet হলে যেমন হয় কয়েকটি click এর মাধ্যমেই সেটা সেখান থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, এবং সবথেকে বড় যে আরেকটা জিনিস bitcoin দূর করেছে সেটি হচ্ছে bitcoin কিন্তু কারোর control এ নেই মানে যে bitcoin এর ধরুন owner বা bitcoin এর basically কোনো owner বা কোনো founder এরকম as such কিছু হয় না, যিনি first এই concept টি ইয়ে করেছেন তিনি মানে তাকে কেউ চেনেও না, সে কি মানুষ বা entity

Number of bitcoin যদি আপনি কথা বলেন number of bitcoin এরও সংখ্যা কিন্তু fixed করে দেওয়া হয়েছিল, যে এর বেশি bitcoin কখনো ইয়ে হতে পারবে না, তো এবার এর সঙ্গে সঙ্গে bitcoin এর অসুবিধা কী? প্রথম bitcoin এর যে সবথেকে অসুবিধা সেটি হচ্ছে এটি কিন্তু কোনো country তেই, হ্যাঁ একটি country ছাড়া কোনো country তেই কিন্তু ইন্ডিয় বলুন, বাংলাদেশ বলুন legal tender হিসেবে government মানেনি legal tender মানে কী? যেমন আপনি একটি টাকা নিয়ে গেলে বাজারে কোনো কিছু সবজি বা চাল কিনতে পারছেন আপনি bitcoin নিয়ে কোনো দোকানে বলতে পারবেন না আমার কাছে bitcoin আছে, আপনি আমাকে কিছু দিন, সেটা করতে পারবেন না, হ্যাঁ আপনার কাছে যদি bitcoin থাকে আপনি সেটিকে বিক্রী করে যা~ এ~ currency তে convert করতে হবে Indian currency সেই Indian currency দিয়ে আপনি কিছু কিনতে পারেন তো bitcoin আমার মনে হয় না Indian government বলুন বা ইউএস Government বলুন বা বাংলাদেশ government বলুন এটাকে legal tender হিসেবে কোনোদিন চালু করবে কারণ তাহলে তাদের নিজেদের দেশের যে currency ছিল সেটারই কোনো মানে থাকবে না Legal tender নয় bitcoin কিন্তু এটি আপনার কাছে থাকা এখনও অবধি ইন্ডিয়াতে কিন্তু illegal ও নয় মানে আপনি bitcoin কিনতে বা বিক্রী করতে পারেন, হ্যাঁ bitcoin দিয়ে আপনি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 তো bitcoin এখনো ইন্ডিয়াতে legl tender নয়, এর মানে এইটা যে bitcoin দিয়ে আপনি কোনোকিছু কিনতে পারবেন না, কিন্তু bitcoin আপনার কাছে রাখা বা bitcoin কেনাবেচা করা কিন্তু illegal কোনোকিছুই নয়, সেটি এখনও অবধি Legal আবার যখন in future যদি কোনো মানে regulations আসে সেই wise সেটি হবে, এটা তো হয়ে গেল মোটামুটি bitcoin জিনিসটা কী, এবার সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনি কি bitcoin এ invest করবেন কী করবেন না? bitcoin থেকে কি বড়লোক হওয়া যায় কি যায়~ এই প্রশ্নের উত্তর জানতে খুব simple যেটা কাজ bitcoin price chart বলে আপনি যদি গুগলে search করেন বিগত পাঁচ দশ বছরের price chart দেখতে পেয়ে যাবেন, খুব ভালো করে আপনি যদি খেয়াল করেন, মজার ব্যাপার যে ধরুন দুহাজার সতেরোতে bitcoin কিনেছিল দুহাজার সতেরোতে bitcoin কিনে যদি দুহাজার একুশ অবধি hold করে তার ওই investment কিন্তু almost তিরিশ মানে কুড়ি তিরিশ গুন হয়ে গেছে, মানে বুঝতে পারছেন? দুহাজার সতেরো থেকে মানে last তিন চার বছরে প্রায় কুড়ি তিরিশ গুন

দু হাজার একুশের শুরুতে bitcoin কিনে থাকে তাহলে আজ অবধি কিন্তু তার bitcoin এর value forty to fifty percent down হয়েছে, এর মানেটা বুঝছেন? মানে আমি কী বলতে চাইছি যে আপনি যদি bitcoin এর price chart follow করেন দেখবেন একটা wild upsing মানে হঠাৎ করে মানে huge যেমন উপরে যেতে পারে তেমনই আবার যখন পড়ে দাম huge কিন্তু দাম পড়ে, তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে অন্যান্য যেসমস্ত assets আছে, অন্যান্য যে সমস্ত gold বলুন বা যেসমস্ত blue chip companies share সেগুলো এইরকম না যে huge বেড়ে গেল huge পড়ে গেল কিন্তু bitcoin যেহেতু এখন একটি নতুন asset club তো তার জন্য কিন্তু মানে যখন bitcoin এর দাম বাড়ে ছ' মাস সাত মাসে huge বাড়ে, আবার যখন পড়ে তখন কিন্তু huge পড়ে, এর মানে একটাই যে যদি আপনার মনে হয় invest করব এইবার যদি আপনি কিনতে চানও আমার personal suggestion হল একটি মানুষ সেই amount ই কিনতে পারেন যেটি তার loss হলেও কোনো যায় আসে না, মানে say for exmple ধরুন আপনার পাঁচ লাখ টাকার portfolio আছে, আপনার total investment আছে পাঁচ লাখ টাকা, পাঁচ লাখ টাকার মধ্যে আপনি জানেন যে আপনার যদি তিশির হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকাও যদি আপনার zero ও হয়ে যায় তাহলেও হয়ত কিছু যায় আসে না, তো ওই পঞ্চাশ হাজার টাকার bitcoin কেনা যেতেই পারে, কারণ ওই টাকাটা কী হয় যদি আমার মানে ভালো perform করল তাহলে সেটা অনেকগুন হয়ে যেতে পারে, ভালো perform না করলে সেটার price অনেক crash করতে পারে তো আমিও personally মনে করি যে এখনও অবধি আপনিও যদি ই~ invest করতে চান bitcoin এ এমন একটি amount invest করুন যেটা যদি আপনার loss ও হয়ে যায় তাও যেন কিছু যায় না আসে, হ্যাঁ আপনার যে পুরো amount আছে কোনোদিনই ভুলেও যে আপনার সমস্ত যা টাকা fixed deposit থেকে সবকিছু তুলে দিয়ে আমি bitcoin এ invest করব, একদম করবেন না সেটা কিন্তু খুবই risky option তাহলে অতি অবশ্যই এরপর যে question টি এল তাহলে এই bitcoin আমি oniline এ ঘরে বসে কী করে কিনব বা কী করে বিক্রী করব? bitcoin কেনা বা বিক্রী করার জন্য কিন্তু প্রচুর platform আছে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 আমি নিজে personally অনেককিছু যে সমস্ত platform দেখেছি তারমধ্যে ইউনো কয়েন যে platform সেই ইউনো কয়েন platform টি আমি দেখেছি অনেক পুরোনো platform মানে ইন্ডিয়ার সবথেকে oldest cryptocurrency platform তাই ইউনো কয়েন platform এ আপনি bitcoin কেনা বা বিক্রী করা যায় সেই pltform টি সেহেতু অনেক পুরোনো মোটামুটি safe হ্যাঁ এবার bitcoin এর যদি দাম কমে তাহলে তো আপনার investment কমবেই সেটি আলাদা কথাকিন্তু মটামুটি platform টি ভালো চলুন তাহলে এবার আমরা screen এ দেখে নেব যে এই ইউ নো কয়েন platform এ আপনি কী করে bitcoin কেনা বা বেচা করতে পারবেন, তো প্রথমেই দেখে নেব যে ইউনো কয়েনে কী করে account open করবেন first এ visit করুন ইউনোকয়েন ডট কম website তারপর সেখান থেকে link আমার description box এ দেওয়া থাকবে তারপর সেখান থেকে sign up এ click করুন click করে আপনার যে details গুলো চাইবে phone number

প্রথমেই যেটা যে security question answer আপনি যেসমস্ত যে security question যেমন চাইছে সেরকম আপনি answer দিন continue করলেন continue করার পরে তারপর কী হল, এবার আপনাকে KYC complete করতে হবে

দেওয়ার পরে আপনার যে একটি cancel check বা passbook এর যে front page সেই ছবি দিতে হবে তারপরে আপনি click করুন next এবং তারপরে আপনি চলে যান tax detail মানে আপনার simple PAN number দিতে হবে PAN number date of birth আপনি দিয়ে দিলেন PAN number date of birth দিয়ে দেওয়ার পরে আবার যেমন next করলেন next করার পর আপনি চলে যান address details এ মানে আপনার address proof হিসেবে আপনি ধরুন আপনি AAdhar card বা driving license যেকোনো কিছু দিতে পারেন যেটাই দিন না কেন সেগুলোর ছবিও কিন্তু upload করতে হবে এবং আর সেই সমস্ত যে documents আপনি upload করছেন সেই documents এর যে সমস্ত details সেগুলো আপনি ভরলেন, ভরে আপনি আবার next করুন next কয়রার পরে আপনার চলে এল কিন্তু এবার email ID মানে email ID আপনাকে দিতে হবে এবং আপনার একটি ছবি দিতে হবে তো আপনি আপনার email ID এবং আপনার ছবি দেওয়ার পরে next করলেই আবার আপনার কাছে OTP চাইবে মানে ওটা email verification এর জন্য আপনি সেই OTP দিয়ে দিলেন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 তারপরে KYC verified account হয়ে গেল তার মানে আপনি এবার আপনি bitcoin কেনা বা বিক্রী করতে পারেন, সেখানে আপনাকে যেটা করতে হবে সেটা wallet এ টাকা ভরতে হবে যার through তে আপনি bitcoin কিনতে পারেন তো log in করার পরে আপনি go to wallet করলেন Go to wallet করার পরে তারপরে আপনাকে এই page টি চলে এল তো এবার এই page এ আপনি deposit এ click করলেন এবার আপনার এই সমস্ত options গুলো রয়েছে যে কীভাবে আপনি টাকা এখানে ভরতে পারেন তো ধরুন আমরা bank NEFT এর through তেই ভরব NEFT তে click করলে আপনার কী হল আপনার যে bank details মানে ধরুন এবার আপনি চাইলেন যে আপনি যে amount আপনি ভরতে চান সেই amount আপনি লিখলেন ধরুন দশহাজার চাইলে তো দশহাজার আপনি amount লিখলেন এবং এই amount লেখার পরে আপনি deposit এ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

ACCount এ wallet recharge ও হয়ে গেল, এবারে আমরা দেখে নেব কীকরে bitcoin buy বা sell করব, তার আগে একটা কথা আপনাদের বলে দিই আপনাদের মনে bitcoin নিয়ে বা ইউনো কয়েন platform নিয়ে অনেককিছু question আসতেই পারে তো আমি encourage করব সেই question গুলো আপনাদের যা আসছে comment box এ দিন কারণ আমি চেষ্টা করব যদি enough question পাই আমি চেষ্টা করব ইউনো কয়েন management বা ধরুন ইউনো কয়েনের যে CEO তার সঙ্গে আমি contact করার চেষ্টা করব বা তাকে আমাদের channel এ এনে আপনাদের question গুলোর উত্তর দেওয়ার কিন্তু আমি চেষ্টা করব তো যত বেশি question আসবে তত কিন্তু মানে আমি আমি ভালোভাবে ওনাদেরকে এনে আপনাদের question এর উত্তর দেওয়ার চেষ্টা করতে পারব তো যত আপনাদের মনে doubts আছে যেমন অনেক কিছু আসতেই পারে ইউনো কয়েন pltform বন্ধ হয়ে গেলে কী হবে হ্যাঁ কতটা safe etcetra etcetra যা কিছু সমস্ত আপনি comment box এ comment করুন আমি directly সেই ক~ ক~ মানে question গুলো নিয়ে যে আমাদের channel এর subscriber দের exclusive question গুলো নিয়ে আমি কিন্তু company এর CEO বা founder এর কাছে approach করব এবার দেখে নিই যে কী করে bitcoin কেনা বা বিক্রী করা যায় তো প্রথম step obviously আপনাকে platform টিতে log in করতে হবে user ID password দিয়ে log in করার পর আপনারা দেখুন এই পৃষ্ঠাটি আসছে তো এবার এখান থেকে আপনি BTC মানে bitcoin select করুন তো যেই bitcoin select করলেন তারপরে দেখুন এইরকম একটি page আসছে Online এ পড়াশোনা করা পরীক্ষা কেন offline এ? corona পরিস্থিতিতে কারণে, দীর্ঘ প্রায় দু বছর college এ offline এ পঠনপাঠন পুরোপুরি বন্ধ ছিল। পরিবর্তে online এ class হয়েছে।

Online এ class হচ্ছে অর্থাৎ college খুললেই সেই অর্থে offline এ। পাঠানো পাঠানো হয়নি ঠিক সেই কারণেই আমরা অনেক online এ পরীক্ষাকে সমর্থন করছিলো। পরীক্ষা আমারও অনেক দিতে চায়।

বিভাগে দেওয়া পড়ুয়াদের পক্ষে মুশকিল। college online বিভাগের সহ syllabus সম্পূর্ণ শেষ হয়নি। এই পরিস্থিতি online এ পরীক্ষা দেওয়ার অনেক সমস্যা ছিল। সাধারণ যে কোনো Semester এর ছমাস পড়ার সুযোগ থাকতে এই বছর টানা ছমাস offline এ class হয়নি। তাছাড়া বইপত্রের অভাবে এতটা সময় আমরাও পাইনি। সময়ের পড়াশোনা সময়ে না হওয়ায় পিছিয়ে যেতে পারছে। স্বাভাবিক ভাবে আমাদের মতন বহু ছাত্রছাত্রী পরীক্ষার নিয়ে দুঃশ্চিন্তা ছিল। তাই বিদ~ বিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম প্রথম offline এ পরীক্ষার নেওয়ার বিজ্ঞপ্তি জারি করিতে আমরা অনেক আবেদন করিতে বাধ্য হই সমস্যার পক্ষে বোধ আমাদের ছিল না। গ্রামের পড়ুয়াদের অনেক মোবাইল ফোন না থাকা কিংবা Network সমস্যার জন্য বহু class ভালো করে পড়তে পারেনি। তারা offline এর পরিবর্তে online এর পরীক্ষার পক্ষে ছিল। আমরা সবার প্রশ্ন ছিল, offline এ যখন সেই হচ্ছে class হয়নি তাহলে offline এর পরীক্ষা কেন নেওয়া হবে? আর আমাদের আমার তো পরবর্তী semester গুলি online হোক এমন দাবী তুলিনি। আগামী দিনে আমরা offline এ পরীক্ষা দিতে চাই।

শ্রীরামপুর লোকসান আর্থিক সমস্যা এবং পাটে অভাবের কারণ দেখিয়া গত পয়লা জানুয়ারী শ্রীরামপুরে India র jute mill এর তালা খুলিয়েছিলেন। কর্তৃপক্ষ তালা খোলার ঘোষণা হলো বুধবার পয়লা জুন শিবঘটি বেচারাম মান্নার সঙ্গে কলকাতায় দ্বিপাক্ষিক বৈঠক সিদ্ধান্ত হলো আগামী দশই জুন বক্ষাবেক্ষনের কাজ শুরু হবে উপাদান শুরু হবে পয়লা জুলাই মধ্যে পয়লা জুলাই রথযাত্রা হুগলির একাধিক jute mill বন্ধ শ্রমিক মহল্লার হাঁহাকার চলছে সেই আঁচ লেগেছে। স্থানীয় অর্থনীতি এই পরিস্থিতির বন্ধ jute mill খোলার দাবী বাড়ছিল। এই নিয়ে গত শুক্রবার বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকে হুগলির নানান জায়গায় রাস্তা অবরোধ করে। শ্রমিকরা তার পরে India jute mill খোলার সিদ্ধান্তে শ্রমিক মহলে কিছুটা খুশির হাওয়া India jute mill এর শ্রমিকের অনেকেই বলছেন, mill খোলার সিদ্ধান্তে তারা খুশি। তবে Mill টা তে ধারাবাহিক ভাবে চলতে তা নিশ্চিন্ত করা হোক। শ্রমিক বলেন India jute mill খোলার সিদ্ধান্ত আজ হলো চন্দননগরে গদলপাড়া এবং রিষড়ার ওয়েস্টগ্রাম jute mill এই মাসের মধ্যেই খোলার চেষ্টা চলছে। মন্ত্রী জানিয়ে দেন কয়েক মাস আগে কাঁচাপাটের শেষ ছিল। তা এখন নেই বৈঠক মন্ত্রী বাদে রাজ্যের সহকারী শ্রম commission চিত্তকর্ম সেনগুপ্ত, শ্রীরামপুরের যুগ্ম শ্রম commissioner ব্রিভেস চট্টোপাধ্যায় প্রমুখ ছিলেন। কৃত্ত পক্ষে ছিলেন mill এর মালিক সঞ্জয় কালজারি সহ একাধিক আধিকারিকরা বিভিন্ন শ্রমিক গঠনের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। প্রশাসন mill সূত্রের খবর কাজের পরিকাঠামো বা শ্রমিক সমস্যার কথা বিশেষ কঠিন। এই

বেচারাম বৈঠক থেকে ফোনে হুগলির জেলা শাসক ডিপ্রিয়া পীরের সঙ্গে কথা বলেন। বৈঠকের পরে mill এর senior manager সজল দত্ত বলেন পাটের সংকট অনেকটা কেটেছে। ওই জমি সমস্যা সিংহভাগই মিটেছে বাকিটা দ্রুত মিটবে বলে আসা করেছিল। mill খোলার পরে সব শ্রমিকের কাজে নেওয়া হবে। mill এর বর্তমানে শ্রমিক সংখ্যা তিনহাজারের আশেপাশে বলে তিনি জানিয়েছেন। দুহাজার আটশো সালের মাঝারি মাঝারি সময় থেকে টানা সাঁইত্রিশ মাস India jute mill বন্ধ ছিল। কিন্তু টালবাহানার পরে গত বছরে বারই জুলাই রথযাত্রার দিন mill jute খোলে। কিন্তু সাড়ে পাঁচ মাস বেশি চলেনি। mill যাতে গুয়াহাটি বন্ধর না হয় এবং এই শ্রমিকের যাতে কাজ পান সেই কাজই করেছেন। শ্রমিক সম্পদগুলির সদস্য দিলীপ ভট্টাচার্য্য বৈঠকে ছিলেন। তিনি বললেন মালিক পক্ষে যাতে ইচ্ছেমতো suspend না হয় উহা ঘোষণা করেন সেটা দেখতে হবে। কাজের ক্ষেত্রে জটিল শ্রমিকের জীবনে ণিশ্চিন্তার অবসান ঘটতে হবে একই দাবী। হুগলি জেলা সম্পাদক প্রাণের বিস্বাসের সেই জেলা সম্পাদক তীর্থকর রায়ের বক্তব্য India jute mill খোলার সিদ্ধান্তকে স্বাগত। সব শ্রমিক কাজ দিতে হবে বন্ধ বাকি সব jute mill অবিলম্বে খুলতে হবে। মর্জিমতো ছিল বন্ধ করা চলবে না। নেতা সন্তোষ সিংহের বক্তব্য পাট কেনা বেচা কেন্দ্রর ভুল নীতি জটিল বদ্ধ হয়ে পরে রাজ্যে শ্রমিকদের উদ্যোগে mill খুলতে চলেছে শ্রমিকদের জন্য এটা একটা সুখবর। সিউড়ি দৈনিক সমস্যা জানতে আর কিছু প্রশ্নের উত্তর পেতে চলিতেছি। জুন মাস গুড়ে জেলার প্রতিটি পঞ্চায়েতের এলাকায় বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি নিলো।

সব গ্রাম পঞ্চায়েতের এলাকায় তত শক্তি সংগঠন নেই, তাই এখন বাছাই বাড়ি গিয়ে সুবিধা অসুবিধার কথা শোনা শুরু হয়েছে। যে সমস্যা উঠে আসবে সেই সমস্যার দাবী তুলে গ্রামপঞ্চায়েতে মাস ভোর চলবে এই কর্মসূচি। বাম সূত্রে জানা গিয়েছে, সবার আগে দেখা হচ্ছে আবাস যোজনা। বাড়ির বিষয়টি তাদের বাড়ি পাওয়ার কথা তারা পেলেন না কিংবা যারা বাড়ি পেয়েছেন তাদের কাউকেই টাকা দিতে হচ্ছে না কিংবা জানতে চাওয়া হচ্ছে, কোন কারণে? নির্বাচিত কাজের পরের ঘরের কি~ কি~ কিছুটা টাকা না পেলে তার কারণে খুঁজে বাম নেতার একশো দিনের কাজের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। কোথাও job card এদের বাধ্য দেখিয়ে যন্ত্রনা লাগিয়ে কাজে হয়েছে কিনা জানতে চাওয়া হচ্ছে কাজের টাকা ফাঁকি দিয়ে নথিভুক্ত করা হচ্ছে। তৃতীয় বিষয়টি হলো পাট্টা সংস্কৃত পাট্টা পেয়ে জমির দখলের চেষ্টা করছে কিংবা বাড়ির ঘুরে খুঁজে নিচ্ছে না। সি পি এমের জেলা সম্পাদক গৌতম ঘোষ জানাচ্ছেন সরকারের ভুল ধরতে নেই। এই প্রকল্পগুলো ভালো সেগুলি সুবিধা সাধারণ মানুষ কতটা পেলো? বা সুবিধা নিতে গিয়ে কি কি সমস্যা পড়লো? দেখা দিচ্ছে। তাদের অধিকার রক্ষার লড়াইয়ে কোনো সমস্যা হলে বাড়ি বাড়ি তারা খোঁজে নেওয়ার আছে। তার কোথায় সমস্যা থাকবে সেগুলি তুলে ধরতে সাধারন মানুষকে সঙ্গে নিতে পারবে। ভালো কথা না হলে দি~ দিলীপ ভাবে পঞ্চায়েতে গিয়ে বিষয়গুলি কে এক তুলে ধরা হবে বাম শিবিরে মানুষের করছে টানা কর্মসূচি। সাধারণ মানুষের ভরসা ফিরবে পঞ্চায়েতের নির্বাচনে। আগে জেলার একশো সাঁইত্রিশটি গ্রামপঞ্চায়েতে না হোক অন্তত বেশকিছু পঞ্চায়েতে সব কর্মসূচি হবে বলে বাম নেতাদের মতো এক বাম নেতাদের মতোই কেউ বা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হতে থাকলে তার পাশে বাড়ি বাড়ি যাওয়া দিলীপ সিদ্ধান্তে হয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে জেলার কয়েকটি মাত্র block এ ভোট হয়েছে। সেই ভোট লোকসভায় নির্বাচন ক্রমাগত শক্তি ক্ষয় হয়েছে। বামেদের প্রতি দ্বিতীয় হিসেবে উঠেছে উঠে গিয়েছে বি যে পি তবে গত বিধানসভা নির্বাচন থেকে ফের একটু একটু করে সংগঠন পুনরায় চেষ্টা করবে। হাওড়া পুরসভা নির্বাচন ময়দানে দেখা গিয়েছে বাম শিবিরকে তাকে শুধু ভোটে হারার বৃদ্ধি পাঁচ পুরসভায় একমাত্র বিরোধী councilor এর মাধ্যমে বেশ কয়েকটি আসনে প্রবল তৎপর

নতুন সভাপতি সিউড়ি মাস তিনেক ধরে অসুস্থ ছিলেন সিউড়ি এক block এর পরিদ্ধ অঞ্চল পঞ্চায়েতের তৃণমূল সভাপতি প্রবীর ধর। এবার তার জায়গায় নতুন সভাপতি হলেন দেবাশীষ চট্টোপাধ্যায়। বুধবার এই অঞ্চলের মনোনীত কর্মী সম্মেলন হয় সেখানে নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষণা করে জেলা পরিষদের সভাপতি তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। দিলীপ সূত্রে জানা গিয়েছে দেবাশিস মাস ছয়েক কয়েক ধরে এই অঞ্চলের কার্যকরী সভাপতি ছিলেন। প্রবীর ধর অসুস্থ থাকায় তার সমস্ত দায়দায়িত্ব তিনি পালন করেছিলেন।

ওদের গতকাল তুলে দেন বিধায়ক। কলকাতা যাচ্ছেন ডাক্তার দেখাতে দাবী অনুব্রতর। নিজস্ব সংবাদদাতা বোলপুর। ইলামবাজার ভোট পরবর্তী হিংসার মামলায় বৃহস্পতিবার ফের বীরভূম জেলায় তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব করেছেন CBI তাকে কলকাতায় CG express এ হাজিরা দিতে বলা হয়েছে। আর ঠিক আগের বুধবার বিকেলে বোলপুরের বাড়ি থেকে কলকাতায় রওনা হলেন অনুব্রত। কলকাতার পথে যাত্রা শুরুর আগে একদিন সংবাদদাতাকে অনুব্রত নিজে বললেন তিন তারিখে ডাক্তার দেখানো আছে তাই কলকাতায় যাওয়া express হাজিরা দিতে যাবে কি না তা নিয়ে হয়েছে জল্পনা। শারীরিক কেমন হচ্ছে জানতে চাইলো হলেও, অনুব্রত বললেন শরীরের একেবারে ভালো নেই। অসুস্থতার মধ্যে CBI ভাবে বারবার তলব করছে কেন? সেই প্রশ্নের উত্তর অনুব্রতর জবাব ডাক্তার দেবে। দেখানোর তারিখ রয়েছে তাহলে কি ডাক্তার দে~ দেখতে পারবে না? ডাক্তার দেখানোর থাকলে ডাক্তারের কাছে যেতে হবে প্রসঙ্গ শারীরিক অসুস্থ কারণ এই দেড় মাস কলকাতায় চিকিৎসা চালা~ চালাচ্ছিল তবুও অনুব্রত জেলায় ফেরার পরেও দৈনিক রাজনৈতিক কর্মসূচি থেকে অনেকটা দূরে ছিল। তিনি গত রবিবার তাকে প্রথম দলের জেলা committee র বৈঠক যোগ দিতে দেখা যায়। এরপর মঙ্গলবার মোহম্মদবাজারের পাথর~ পাথরকুচি পাড়ায় দাতা অনুব্রতর অনুব্রতর ঘনিষ্ঠ মহলের দাবী বুধবার চিনার পার্কের বাড়িতে থাকবেন। তিনি তার

অসুস্থ সহ ফের পুলিশের জালে বগটুই এর দুষ্কৃতী। রামপুরহাট, এলাকায় বাসিন্দা অর্থাৎ বর্শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন এবং তারপরে একের পর এক বাড়িতে অগ্নিকান্ডর ঘটনা ঘটে জনের মৃত্যুর দশজন মৃত্যুর পরে শিরোনাম ওঠে এসেছে রামপুরহাট শহর লাগোয়া গ্রাম বগটুই প্রায় আড়াই মাস ব্যবধানের পর তিনটি ঘটনা ফের দুষ্কৃতী যোগ বগটুই। মঙ্গলবার গভীর রাতে চোদ্দ নম্বর চোদ্দ নম্বর জাতীয় সড়ক রামপুরহাট শহর সংলগ্ন গরুর হাট এলাকা থেকে তিনি

থেকে বগটুই পূর্বপাড়ার বাসিন্দা। বাদশাহ শেখ সহ চার যুবককে গ্রেপ্তার করেছিলেন পুলিশ বাদশাহ থেকে একবারই গুলি একই আগ্নেয় অস্ত্র পাওয়া যায়। পুলিশের দাবী জাতীয় সড়কের ছিনতাই করার উদ্দেশ্য হলো চার দুষ্কৃতীর জড়ো হয়েছিলেন। তার আগে পুনরায় বিকেলে রামপুরহাট মনো~ মুন্সিপাল মোড়ে থেকে ঝনঝনিয়া সাঁকোর মোর bypass রাস্তায় পাথুরিয়া গ্রাম এলাকায় দুই যুবকের আগ্নেয় অস্ত্র সহ গ্রেপ্তার করে পুলিশ ধৃত দুজন বগটুই পশ্চিমপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুই যুবক

CCTV camera বসানো হয়েছে। এর পরে প্রশ্ন উঠেছে জেলা পুলিশের দাবী বগটুই নজরদারী থাকায় দুষ্কৃতীরা সেখানে প্রভাব কাজ করছে না। তবে বগটুই গ্রামের বাইরে তারা ধরা পড়েছে। নজরদারী আছে বলেই ধরা পড়লো বলে পুলিশের একাধিক দাবী। পাঁচ একরের বেশি সরকারি জমি দখল। বোলপুর, জমি দখলের তদন্তে গিয়ে কার্যত কেঁচো খুঁড়তে কেউটেও বোলপুরে পঞ্চায়েতে। কমলাকান্তপুর গ্রামে প্রায় পাঁচ একবার বেশি সরকারি জমি দখলের ঘটনা সামনে এসেছে। রূপ~ রূপপুর গ্রাম পঞ্চায়েতের কমলাকান্ত গ্রাম দিন কয়েক আগে কোপাই নদীর পার দখল তা ঘিরে ফেলার অভিযোগ উঠেছিল। একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে সেই অভিযোগের ক্ষিপ্ত স্থানীয় প্রশাসন নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এই ঘটনায় তদন্ত শুরু করে বোলপুর ভূমি~ ভূমিসংস্কারই দপ্তর আছে এই তদন্তে নেমে চক্ষু চকরগাছে হয়েছে। অধিকারিকরা ভূমি ভূমিসংস্কার দপ্তরের সূত্রে জানা গিয়েছে বাসিন্দার অভিযোগ তুলেছেন। এই এলাকার পাশ দিয়ে বসে যাওয়া কোপাই নদীর পড়ে বেশ কিছুটা অংশ কলকাতায় একটি বেসরকারি সংস্থা জবরদখল করেছে। সেখানে সেখানে পাঁচিল তুলি দেওয়া হয়েছে। বলে অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখতে বোলপুরে ভূমি~ ভূমিসংস্কার দপ্তরে অধিকারী গিয়ে মাপযোগ করেছিল। দেখে সেই বেসরকারি সংস্থা তাদের নিজের জমি বাদ পাঁচ একরের বেশি সরকারি জমি দখল করে রয়েছে। এমন কি নিয়ম নদীর পাড়ে নদীর পাড়ে পাঁচিল তুলেছে। এই সংস্থা এই সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যে আইনি পদক্ষেপ শুরু হয়েছে। ভূমিসংস্কার দপ্তররা এই সংস্থাকে বিষয়ে সব কাজ হয়েছে, বলে জানা গিয়েছে। বোলপুরে ভূমি এই সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া তো নেওয়াই হচ্ছে। ভুমিসংস্কারের দপ্তরে এই খুশি এলাকার বাসিন্দা গ্রামবাসী কালীচরণ খেরা, গণেশ তোরা, গুরুপদ কোরা বলে আন্দাজ তাই অবিলম্বে আমাদের নদীর পার দখল মুক্তি করা হোক। এই বিষয় এই বেসরকারি এই সংস্থার সঙ্গে এই দিন যোগ করা চেষ্টা করা হয়ে করা যায়নি। সচিনের পছন্দর দলে ডাক পেলেন না বিরাট। একত্রিশে মে এইবারের IPL দেখে নিজের পছন্দের প্রথম একাদশ বেছে নিলেন কিংবা সচিন টেন্ডুলকারের যে দলের জায়গা হলো না বিরাট কোহলির। রোহিত শর্মার মতো মহত্বকরণ সচিন যার ব্যাখ্যা দিয়ে জানিয়েছিলেন অতীতকে কি করেছেন সেটা তিনি দেখেছেন তার দল তৈরী হয়েছে। এবারের IPL ইউটিউবের এই অনুষ্ঠান সচিন তার পছন্দের দলের cricketer দের নাম জানিয়েছেন যে দলের অধিকয়েক IPL champion গুজরাট হার্দিক পান্ডিয়া পছন্দের আধুনিক নিয়ে তিনি বলেছেন। হার্দিক অন্য সব অধিনায়কের থেকে আলাদা হয় উঠেছিল। ওরা ভাবনা ছিল পরিষ্কার। একসঙ্গে নিজে ছিল সদা শ্রমিক। আমি সবসময় বলি কখনো অনুতাপ করোনা না যদি তুমি খোলা অনু~ অনুভব করতে পারো তাহলেও আধুনিক হিসেবে সবসময় প্রতিপক্ষে ঝাঁপিয়ে যাবে। হার্দিক ঠিক সেটাই করেছে সচিনের দলে open জস বাটলার শেখর ধাওয়ান কিংবা পদ্ধতি যুক্তি বা জুটিয়ে রাখলেন। বাড়িতে সুবিধা পাওয়া যায় কমলা টুপি জয়ী বাটলার run এর বার ছিল। আটশো আটত্রিশটি চারটি century সহ শিখর চোদ্দটি match এ করেছিলেন। চারশো ষাটটি শিখর run এর গতি বাড়াতে সিদ্ধান্ত সবসময় বদলে খেলে আরো অভিজ্ঞতা বড় সম্পদ পাশাপাশি বাটলার অসাধারণ এইবার IPL পর থেকে ভয়ঙ্কর কোনো cricket দেখেনি বলেছেন সচিন। তিন নম্বরে সচিনের পছন্দ কে? কে এল রাহুল যার ধারাবাহিক সচিন মুগ্ধ করে রাহুল দরকারের খুচরো run নেয়। আবার প্রয়োজনে ছক্কা মারে, চার সচিন বাছেন। হার্দিককে এইবারের IPL এর বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস খেলার নিযুক্ত সচিনের দলে পাঁচে থাকছে। ডেভিড মিলার বলেছেন মাঠের এমন কোনো জায়গা নেই যেখানে বল পাঠাতে পারে না, ওর সেটাই সেটাই হার্ডিকের আধুনিক বলেছিলেন। সচিন file চিত্র cricketer ছয় সাত সচিন রাখ~ রাখছিলেন নিলাম জিনিসটার এবং দীনেশ কার্তিককে রেখেছেন ছক্কা মারার অবিশাস্য দফার জন্য। তার bowling এর দলের কাজ আছে বলে মন্তব্য করেছিলেন। কার্তিক মাসের তার পছন্দের এর মরসুমে কার্তিক অসাধারণ ধারাবাহিক রেখেছিলেন। যখন একজন batter মাথা ঠান্ডা রেখে তিনশো ষাট degree shot মেরে দেয় তখন অবশ্যই আমি তাকে ভয়ং~

Wicket নেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে সামির সঙ্গে বুমরা হচ্ছে বিশ্বের সেরা সঙ্গী সচিন জানিয়েছিলেন। এটা দলের bowling এর তীক্নতা অনেক বেড়ে যায়। চাহালের মতো কোনো কোনো spinner থাকলে সচিনের দল জস বাটলার, শিখর ধাওয়ান ও কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, অধিনায়ক ডেভিড মিলার নিলাম দিনেক কার্তিক, রশিদ খান, মোহাম্মদ সামি, জাসপ্রিত বুমরা ও জুজুবেন্দ্রা চাহাল। ISL সমালোচনা নতুন পরীক্ষার মুখে ভালো করেছিল বর্তমানের বিরুদ্ধে পঁচাত্তর মিনিটে goal খাওয়ার পরেই আত্মবিশ্বাসে ধাক্কা লাগে। এই goal গুলো থেকে শিক্ষা অবশ্যই নিতে হবে।

নিজের বাড়িতে উদ্যোগ নিয়ে গেলো দলকে জেতা হবে goalkeeper গুড়পিট সিংহ ও সুনীল ছেত্রী সম্মুখে match বলে গুড়পিট নিজের দিনে এশিয়ার সেরা পাঁচ goalkeeper এর মধ্যে থাকবে। সুনীল দলের সম্পদ কিন্তু একা goal করবে না। কেউ বল করবে কেউ মারবে সেই বল ধরে সুনীল goal করবে। তাই সবাইকে বাড়তি দায়িত্ব নিতে হবে। ISL কে সমালোচনা করে তা বলে ISL ফুটবলার দেড় ভালো উপার্জন হয়েছে। সকলে স্থায়ী অবস্থায় থাকছেন এতে কিন্তু ওরা অলস হয়ে যাচ্ছে ISL এর গতি আন্তর্জাতিক match এর গতি এক নয় যোগ করে। যদিও আক্রমণ medium Staff এরা হিসেবে সব দলের বিদেশি থাকে তাহলে জাতীয় দল কাদের নিয়ে হবে বিদেশের ফুটবলার কমানোর ব্যাপারটা ভাবতে বলা হয়েছিল। আমি club Coach হলেও ভারতীয় ফুটবলারদের উৎসর্গ বাড়ানোর দিকে চোখ দিতাম। বিদেশি বাদ দিয়ে I league হলেও ফল মিলতে পারে। সেপ্টেম্বর পর্যন্ত তিন match এর সঙ্গে

ছেড়ে বড় পরীক্ষা হয় না এখানে প্রত্যেকটা বেশি অথচ আমি সেই জেনে পরীক্ষা। আরো শক্তিশালী হয়ে ফিরবো বলেছে রোহিত নিজস্ব সংবাদদাতা। একত্রিশে মেয়ে পাঁচ বারের IPL champion মুম্বাই ইন্ডিয়ান্স এর কাছে বারের মরসুমটা দুঃসপ্নের গেলেও, অধিনায়ক রোহিত শর্মা মনে করছেন পরের বছর তাদের দল ঠিক ঘুরে দাঁড়াবে। অধিনায়কের মতো দলের একতাভাবে সব বড় অস্ত্র এবার দশটা হার চারটের জয় দিয়ে IPL শেষ করেছে মুম্বাই ইন্ডিয়া। রোহিত বলেছেন এটা এটা মরসুম গেলে আমাদের জন্য তবে এইবারে IPL থেকে যা শিখেছি আর যা ইতিবাচক প্রাপ্তি হয়েছে তার ওপরে নজর দিবে। তাই যোগ করেন যেভাবে দলের সবাই এক~ একের অন্যের পাশে থেকে এবং সাহায্য করেছে সেটা দেখে দারুন লেগেছে। রোহিত যেকোনো থেকে পরের IPL নিয়ে ভাবতে শুরু করেছে। তাই মুম্বাই অধিনায়ক কথায় পরীক্ষার তিনি বলেছেন বার বার দেখা হবে পরের মরসুমে। জানোনা আমরা কিভাবে প্রস্তুতি নেবো? আমরা সেটা ভালোভাবেই করছি। সেটা আমাদের পক্ষে একটা ভালো দিক বার করে শক্তিশালী হয়ে ফিরবো। এবারে প্রথম এতটা match এর হার পরের ফের ছয় মার্চ তাতে জিতলে মুম্বাই শেষ match এ দিল্লি ক্যাপিটাল কে হারিয়ে রয়েল চ্যালেঞ্জর্স ব্যাঙ্গালোর play off এ তুলে দিচ্ছেন রোহিত রোহিত সবচেয়ে ভালো লেগেছে ক্রিকেটারদের মধ্যে এদের মুম্বাইয়ের অধিনায়ক কথা দলের মধ্যে যে এতটা দেখছি সেটা খুব ভালো ব্যাপার, কেউ হাল ছাড়েনি এটা পরিবারের মতো ছিলাম।

Cricketer রা মানসিক তাও রোহিত কোথাও ভবিষ্যতের এদের মধ্যে অনেক দারুন cricket হয়ে উঠবে। ওদের এবার দায়িত্ব নেওয়ার মানুষ ভাবে সবাইকে খুশি করে ওরা মানসিক ভাবে খুব শক্তিশালী এবং সাফল্যের খিদেটা বাড়বে দলের সমস্যা মিটবে। বারোগ্রাম নিজস্ব সংবাদদাতা রামপুরহাট, এলাকায় পানিও জল সমস্যা দীর্ঘদিন এর প্রতি বছর গ্রামের মানুষের পানিও জলের সমস্যা পঞ্চায়েত থেকে মার্চ থেকে জুন মাস পঞ্চায়েত জ~ জলের tank এর সরবরাহ করতে হয়। প্রতি বছর জল সরবরাহ করতে গিয়ে কুড়ি হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা বাড়তি খরচ করতে হয়। অবশেষে রামপুরহাট block এক নম্বর block এর আশা নারায়ণপুর দারুন খবর।

করছেন দুয়ারে সরকার কর্মসূচি এলাকায় বাসিন্দা গ্রামে পানিও জলের সমস্যার সমাধানের জন্য। আবেদন জানিয়েছিলেন মাস খানেক আগে। সাতশো থেকে আটশো ফুট গভীর জল জলস্তর পাওয়া গেলো। মাটি ধসে যাচ্ছিলো এই জন্য এই গ্রামগুলিতে পাথর ফাটি খুঁটে প~ পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তর থেকে জঙ্গলমহল action plan এর মাধ্যমে শেষ পর্যন্ত চার থেকে পাঁচ লক্ষ টাকার ব্যায়। আট ইঞ্চি boring করে সমবায়ে pamp বসানো হয়েছে। এলাকায় একশো লিটারের জলের tank নির্মাণ করার দেওয়া হয়েছে। কাষ্ঠগড়ায় প্রথম

গ্রামগুলিতে চার পাঁচটি করে কুয়ো খনন করে দেওয়া হতো, কিন্তু মার্চ থেকে জুন মাস পর্যন্ত গরমকালে কুয়ো শুকিয়ে যাওয়ায়